linux system অ্যাডমিনিস্ট্রেশনএর প্রাথমিক পর্যায়ের এই tutorial আপনাদের স্বাগত
in tutorialwe আমরা শিখব
adduser su
usermod userdel
id du
df
আমি এই tutorialএ linux অপারেটিং সিস্টেম ব্যবহার করছি
এই tutorialএর আগে এই websiteএর general purpose utilities in linux কথ্য tutorial দেখে নেবেন
এই commandsগুলি চালানোর জন্য admin ক্ষমতা থাকা আবশ্যক
প্রথমে শেখা যাক কিভাবে একটি নতুন ব্যবহারকারী তৈরী করা যায়
adduser command একটি নতুন ব্যবহারকারীর অ্যাকউন্ট এবং সেটির পরিচয় প্রমাণ ব্যবস্থা তৈরী করে
আমরা sudo command সাহায্যে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট যোগ করতে পারি
এখন sudo command নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক
sudo command দ্বারা administrative user super user হিসেবে কোনো command চালাতে পারে
sudo commandwe অনেক বিকল্প আছে we tutorialwe পরবর্তী অংশে আমরা সেগুলির সম্পর্কে জানব
এখন শেখা যাক কিভাবে একটি নতুন ব্যবহারকারী তৈরী করা যায়
আমি আগেই এখানে terminal খুলে রেখেছি
command লেখা যাক sudo space adduser enter টিপুন
এটি আপানকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে
আমি এখানে admin পাসওয়ার্ড দিলাম enter
terminalএ লেখা পাসওয়ার্ডটি দেখা যায় the
তাই আমাদের সাবধানে পাসওয়ার্ড লিখতে have
এটি সম্পূর্ণ হল একটি বার্তা দেখা যাবে adduser : only one or two names allowed
তাহলে আসুন একটি নতুন ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরী করা যাক যার named duck
commandthe লিখুন :
sudo space adduser space duck এবার enter টিপুন
আমরা একটি নতুন ব্যবহারকারী duck তৈরী করেছি
একটি নতুন user তৈরি হবার সময় সেই ব্যবহারকারীর জন্য আরও একটি পৃথক হোম directory তৈরী has
লক্ষ্য করবেন এখানে আপনাকে ব্যবহারকারী duck এর নতুন পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে
আপনার পছন্দমত পাসওয়ার্ড লিখুন আমি এখানে পাসওয়ার্ড হিসাবে duck লিখলাম enter টিপুন
নতুন পাসওয়ার্ড আবার লিখুন
নিরাপত্তাজড়িত কারণে এবং নিশ্চিত করার জন্য পাসওয়ার্ড দুবার জিজ্ঞাসা করা হয়
নতুন ব্যবহারকারীর পাসওয়ার্ড এখন পরিবর্তিত হয়ে গেছে
আমাদে18আরো তথ্য জিজ্ঞাসা করা হবে
কিন্তু এখনকার মত আমি শুধুমাত্র full name হিসাবে duck লিখব এবং বাকি তথ্যগুলি ফাঁকা রেখে দিতে enter key টিপব
enter এটি নিশ্চিত করতে y টিপুন
এটি নিশ্চিত করতে যে সব তথ্য সঠিক আছে
এখন পরীক্ষা করে দেখা যাক ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা
এটি করতে command promptএ লিখুন
ls space/slash home
এবং enter টিপুন
home folder ব্যবহারকারীদের তালিকা দেখতে ls command ব্যবহার করা হয়
এখানে আমাদের তৈরী করা নতুন ব্যবহারকারী duck দেখা যাচ্ছে
slides ফিরে যাওয়া যাক
পরবর্তী command হল su
su হল switch user
বর্তমান ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীত়ে যেতে এই command ব্যবহার করা হয়
এখন terminalএ যাওয়া যাক
terminalএ commandthe লিখুন su space hyphen space duck এবং enter টিপুন
আপানকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে
এখানে ব্যবহারকারী duckএর পাসওয়ার্ড লিখতে হবে মনে করে দেখুন এই পাসওয়ার্ডটিও duck ছিল
লক্ষ্য করুন terminal পূর্ববর্তী user থেকে নতুন userএ এসেছে যা আমাদের ক্ষেত্রে duck
user থেকে বেরিয়ে যেতে লিখুন logout এবং enter টিপুন
এখন terminal বর্তমান user duck থেকে বেরিয়ে এসেছে এবং পূর্ববর্তী user অ্যাকাউন্ট যা আমাদের ক্ষেত্রে vinhai সেখানে ফিরে এসেছে
এবার usermod command নিয়ে আলোচনা করা যাক
usermod command super user the root ব্যবহারকারীকে অন্য ব্যবহারকারীর accounts সেটিং পরিবর্তন করতে সাহায্য করে
পাসওয়ার্ড পরিবর্তন করে কোনো পাসওয়ার্ড ছাড়া বা খালি পাসওয়ার্ড করা
কোন তারিখে ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয়হবে ত়া দেখায়
এই commandtry ব্যবহার করে দেখা যাক
এখন terminalএ ফিরে যাওয়া যাক
এখন দেখা duck কিভাবে duck ব্যবহারকারীর অ্যাকাউন্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ ধার্য করা যায়
এখানে command prompt লিখুন
sudo space usermod spacehyphen e space ২০১২hyphen ১২hyphen ২৭ space duck
এবং enter টিপুন
এখানে বিকল্প eএর সাহায্য command উল্লেখ করা তারিখ ব্যবহারকারীর অ্যাকাউন্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ হিসাবে ধার্য করা হয়েছে
এখন আপনি duck ব্যবহারকারীর account মেয়াদ শেষ হওয়ার তারিখ ধার্য করে দিয়েছেন
এখন uid এবং gid commands নিয়ে আলোচনা করা যাক
id – command সব ব্যবহারকারী এবং দলের পরিচয় জানতে ব্যবহার করা হয়
ব্যবহারকারীর পরিচিতি জানতে id spacehyphen u ব্যবহার করা হয়
দলের পরিচিতি জানতে id spacehyphen g ব্যবহৃত হয়
এখন এটি করে দেখা যাক
terminalএ লিখুন id এবং enter টিপুন
বর্তমানে আমরা যে system ব্যবহার করছি সেটির ব্যবহারকারীদের আইডিগুলি এবং group idwe দেখা যাচ্ছে
শুধুমাত্র ব্যবহারকারীর id দেখতে hyphen u বিকল্পটি প্রয়োজনীয়
এই commandthe লিখুন id spacehyphen u
enter টিপুন
এখন আমরা শুধুমাত্র ব্যবহারকারীডের id দেখতে পাচ্ছি
কিন্তু ব্যবহারকারীদের names জানতে কী করবো
সেটি জানতে আমাদের টার্মিনালwe লিখতে হবে
id spacehyphen n spacehyphen u enter টিপুন
এখন আমরা ব্যবহারকারীডের names পরিবর্তে id দেখতে পাচ্ছি
এখন group idএর commandsগুলি জানা যাক
লিখুন id spacehyphen g
এখন আমরা group idগুলি দেখতে পাচ্ছি
এখন যদি আমরা সব বর্তমান ব্যবহারকারীদের group id দেখতে চাই তাহলে লিখুন
id spacehyphen capital g এবং enter টিপুন
লক্ষ্য করুন আমি g বড় হাতের অক্ষরে লিখেছি
এই কমান্ডএর আউটপুট নিজে দেখুন
এখন শেখা যাক কিভাবে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেলা যায়
for জন্য আমরা userdel command ব্যবহার করবো
আমরা userdel command ব্যবহার করে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট বরাবরের মত মুছে ফেলতে পারি
এখানে লিখুন sudo space userdel spacehyphen r space duck
আমিhyphen r বিকল্প ব্যবহার করেছি
এটি ব্যবহারকারীর সঙ্গে তার home directory মুছে ফেলে
enter টিপুন এবং দেখুন কী হয়
ব্যবহারকারী duck মুছে গেছে
এটি পরীক্ষা করতে লিখুন
ls space/slash home এবং enter টিপুন
দেখুন duck ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে গেছে
এবার slides ফিরে যাওয়া যাক
linux system অ্যাডমিনিস্ট্রেশনএর আরো দুটি প্রয়োজনীয় commands হল df of du
df command diska কতটা ফাঁকা স্থান আছে the জানায়
এবং du command দেখায় একটি file কতটা স্থান দখল করে আছে
এই দুটি commands আপনি নিজে চালান এবং সেগুলির output দেখুন
terminala যাওয়া যাক আমি এখানে df command কিছু দরকারী বিকল্প দেখাবো
এবার লিখুন df spacehyphen h enter টিপুন
এখানে দেখা যাচ্ছে ফাইল সিস্টেমের সাইজ এবং কতটা স্থান ব্যবহার করা হয়েছে
এই কমান্ড স্থানগলি মানুষের পাঠযোগ্য বিন্যাসেও দেখায়
এখন du command কিছু বিকল্প নিয়ে আলোচনা করা যাক
আমি ধরে নিচ্ছি আপনি home folder কিছু text files তৈরী করে রেখেছেন
সেটি না থাকলে দয়া করে general purpose utilities in linux tutorialthe দেখুন
আমি কমান্ডগুলি চালানোর জন্য আমার home ফোল্ডারে কিছু text files তৈরী করে রেখেছি
home folderএ যেতে terminalএ লিখুন
cd space/slash home এবং enter টিপুন
এবার লিখুন du spacehyphen s space * astrix dot txt enter টিপুন
এই command directory মধ্যে উপস্থিত txt ফাইলগুলির আকারসহ তালিকা দেখায়
অনুশীলনী হিসাবে command prompt লিখুন
du spacehyphen ch space * astrix dot txt দেখা যাক কী হয়
আবার slides ফিরে যাওয়া যাক
সারসংক্ষেপে আমরা শিখেছি :
adduser command দ্বারা নতুন ব্যবহারকারী তৈরী করা
su command দ্বারা এক user থেকে userএ যাওয়া
usermod command দ্বারা user account settings পরিবর্তন করা
userdel command দ্বারা user মুছে ফেলা
id command যা user id এবং group id সম্পর্কে তথ্য দেয়
df command যা file সিস্টেমের সাইজ ও তাতে কতটা ফাঁকা আছে ত়া জানায়
এখানেই basics of system administration সংক্রান্ত এই tutorialthe সমাপ্ত হলো
এই লিঙ্কএ উপলব্ধ ভিডিওটি spoken tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
আমরা কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করি যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দি এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য আমাদের যোগাযোগ করুন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
আরো বিস্তারিত তথ্য এই লিঙ্কএ প্রাপ্তিসাধ্য
আমি অন্তরা এই tutorialthe অনুবাদ এবং রেকর্ড করেছি এই tutorialএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ